বিশেষ করে নির্বাচনী প্রচারণের সময় কলেজ বিশ্ববিদ্যালয় মিডিয়াকে ধন্যবাদ সাধারণ জনগণ উচ্চ স্তরের দুর্নীতি সম্পর্কে ভালোভাবে সচেতন ফলাফল স্টালিংবাদি অতীত আমলাতন্ত্র থেকে প্রস্থানের অভাব এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ শাসন এর স্পষ্ট অভাব দুর্নীতি নিয়ে পড়াশোনা করা শিক্ষা প্রতিষ্ঠানে উভয় পরিমাণগত এবং গুণগত পদ্ধতি ব্যবহার করা হয় কিন্তু এই বিষয়টি পন্ডিতের দ্বারা বেশি মনোযোগ দেওয়া হয় অনেক সমাজ এবং আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ বিষয় কিছু দেশে যেমন কিছু পূর্ব ইউরোপীয় দেশ কিছু বলকান দেশ এবং কিছু এশিয়ান দেশের বিশ্ববিদ্যালয় দুর্নীতি সাধারণের মধ্যে আমলাতান্ত্রিক পদ্ধতিতে বাইপাস করার জন্য দোষ এবং গার্ডের জন্য অনুষদের কাছে ঘুষ অন্তর্ভুক্ত

নিষেধাজ্ঞার তীব্রতা এবং সম্ভাব্যতার সাথে সম্পর্কিত নিষেধাজ্ঞার ভয় দুর্নীতি সরাসরি অর্থনীতিকে নীতিবাচক ভাবে প্রভাবিত করতে পারে উদাহরণ স্বরূপ কর ফাঁকি এবং অর্থ পাচারের মাধ্যম সেই সাথে পরোক্ষ ভাবে ন্যায্য প্রতিযোগিতা এবং ন্যায্য বাজার বিকৃত করে এবং ব্যবসা করার খরচ Hello কি খবর কেমন আছো? এইতো চলছে। তুমি কেমন আছো বলো? চলছে আচ্ছা শোন না,

একটা কিছু suggestion দে কি ছবি দেখব, তুই তো regular দেখিস ছবিগুলো।

হিন্দি হোক বাংলা হোক সেইটা নিয়ে চাপ নেই। হিন্দি যদি দেখো তাহলে দৃশ্যম two টা দেখে আসো, অজয় দেবগনের যেটা বেরিয়েছে।

অজয় দেবগন আর, ওই তো south india ই যে ছিল না শিবাজী দা বসের যে heroine টা, রজনীকান্তের শিবাজী দা বস সেই আওয়ারাপন তোমার আওয়ারাপানটা, আরে, আরে ইমরান হাসমিনের movie টা ছিলো না।

তেরা মেরা রিস্তা পুরানা গানটা ছিল আওরাপানই মনে হয়,

ও আছে আর, আর দৃশ্যম part one দেখনি অজয় দেবগানের?

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই ওটাই ওটাই, ওই যে কি একটা ছেলের murder হয়ে যাচ্ছে, ওইটা ওইটাই আবার case টা আবার ভুল করে open করছে re open করেছে, তা ওইটা নিয়েই। থানার নিচে অনেক কিছু আছে বলবো না বেশি দিব না movie টা দেখে

বাংলা movie যদি দেখো তাহলে হচ্ছে বল্লভপুরের রূপকথার movie টা

দারুন movie পারলে দেখতে পারো।

আর নতুন একটা movie বেরিয়েছে প্রসেনজিৎ weds ঋতুপর্ণা।

movie টা ভালো মোটামুটি entertaining তুমি মোটামুটি গেলে তুমি entertain হবে পুরো movie টা দেখলে।, কে আছে এটাতে? প্রসেনজিৎ তো আছেই

একটা সিরিয়ালে heroine আছে আরেকটা ওই একটা হচ্ছে কি যে তোমার ছেলে করছে এখন,

আচ্ছা, ভটভটি শ্রীকান্ত বলে কতগুলি বেরিয়েছে না ওইরম hero

তুমি delicate card করিয়েছো?

কলকাতা film festival এর delicate card আচ্ছা okay okay আমি তো যাব কলকাতা film festival এ আমার card টা হয়ে গেছে, pass পেলে কোথা থেকে? ওই যে delicate card কলকাতা film festival এ, হ্যাঁ, আমাদেরও artist forum থেকে দিচ্ছে আনতে আর যাওয়া হয়নি।

যাও গিয়ে দেখো কতকিছু অনেক বাংলাদেশের ভালো ভালো movie আসছে। দেখবে পাঁচদিন সারাদিন কে বসে থাকবে ঐখানে, সেটাও তো একটা চাপের ব্যাপার না তিন চারটে ছবি দেখব বেশি দেখবো না।

এই কদিন আগে বাংলাদেশ film festival চলছিল না?

নন্দনে কয়দিন আগে হ্যাঁ, ওইখানে তো প্রচুর হতেই থাকে পরপর কিছু না কিছু,

আচ্ছা, তা যাই হোক বাংলা যদি movie দেখো তাহলে ওই বল্লভপুরের রূপকথা টা এ বছরে আমার তো সেরা বই লেগেছে, খুব সুন্দর মনে হচ্ছে একটা নাটক ই দেখছি screen এ বসে।

খুব ভালো কোন নতুন কা মানে কোন মানে কি বলে celebrity face বলতে সেরকম কেওই নেই, সব new casting

দারুন movie কেমন acting আর,

বল্লভপুরের রূপ, ওইটাই তো বলছি মানে অনির্বাণ চ্যাটার্জি যে আছে উনি করেছে উনি তো বড়ো ভালো actor বাস উনি নিজেই direction টা দিয়েছে আর এটা হচ্ছে বাদল সরকারের একটা লেখা গল্প থিয়েটারে। তো ভালোই লিখেছে মানে খুব natural লিখেছে জানো তো acting থেকে শুরু করে সবই,

তো অনেক নাটকগুলো অনেক দেখেছি বল্লবপুরের রূপকথা কোথা থেকে দেখেছিলাম, এই মন্তিকা অনেকগুলো দেখেছিলাম সেটা তো অনেক version হয়েছে এই নাটকের। আর বলো হ্যাঁ,

পদাতিকের যখন ছিল তখন,

সেটা আবার revival ছিল এই play টা ওইখানে তখন originally তো ওরা অনেক seventies বা eighties এ করেছিল তারপরে আবার কয়েক বছর আগে revive করেছিল। মানে কি বলবো?

বল্লভপুরের রূপকথা,

but হ্যাঁ obviously popular গল্প। কিছু করার নয় এত এই গল্পটা আবার বল্লভপুরের টা আবার cinema তে দেখব বল্লভপুর cinema টা, মানে hit হবে? কেনো নাটকে তো এতবার দেখা হয়েছে।

ঠিক আছে,

okay হম ওই পদাতিকের নাটক টা সেইরকম আমার ওতো বেশি ভালো লাগেনি performance টাও ওতো ছিলোনা। এই যে এখনকার যে তিন চার বছর আগে যেটা হয়েছিলো বল্লভপুরের টা, আগেকারটা বলতে পারব না,

রাজেশ বাজপাই বলে একটা ছেলে সে ছিল,

তাও দেখছি তোমার suggestion তুমি বলছো বল্লভপুর একটা cinema হিসাবে তারপরে অনির্বাণ চ্যাটার্জি,

নিশ্চয়ই কিছু দেখেই করেছে। তো ওইটা দেখো তুমি যে suggest করলে, অনির্বাণ তা তো ভালই হবে direction কেমন,

বল্লভপুর টা তাহলে definitely দেখছি আর, হিন্দিটা তুমি বললে দৃশম two দেখতে তাই তো?

বল্লভপুর আর দৃশম two, আমি এটা দেখেছিলাম ওই goodbye অমিতাভ বচ্চন আছে তারপরে নীনা গুপ্তা family story একদম খুবই ভালো, তুমি চাইলেও এটা দেখতে পারো goodbye ওই ঋষিকেশ তারপরে পুরো full family story তিন চারটে ছেলে আছে, এই আশীষ বিদ্যার্থী। খুব ভালো cameo character করেছে তারপরে এ আছে তোমার ওই যে গউত্থি, গউত্থি মানে গউত্থি গ্লোবার আছে না

দেখতে যাব জানিনা ticket পাবো কিনা এত hi craze movie টার জন্য। আমি তো তোকে এটা suggest করছিলাম যে goodbye টা দেখে নিস গুডবাই ছবি দেখেছিস তো?

এই যে যেটা বললাম এখন এই ছবিটাই তো। এই তোমার গউত্থি আছে ওইটাতে গউত্থি অমিতাভ বচ্চন গউত্থি মানে ওই টা অমিতাভ বচ্চন নীনা গুপ্তা, ওটা তো এখন নেটফ্লিক্সে মনে হয় দিয়ে দিয়েছে না, গুডবাই হতে পারে, হ্যাঁ,

হতে পারে আশীষ বিদ্যার্থীর character টাও খুব ভালো এটাতে,

আর husband wife র relation টাও খুব সুন্দর দেখিয়েছে। wife টা মরে যাচ্ছে basically গল্প টা তখন থেকে wife এর মরে যাওয়া ঐখান থেকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, কিরকম হয়, তারপরে relative কিরকম করে ছেলেদের নিয়ে,

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মরাদের মুন্ডটা এইদিকে north এর দিকে রাখতে হবে, তারপরে আবার সবাই যখন জিজ্ঞাসা করবে north টা কোথায় কোন দিকে মাথা রাখবো, ও নিজে গুলিয়ে ফেলেছি north টা কোন দিকে। হ্যাঁ, হ্যাঁ, সেরকম গউত্থি যেটা বলছি গ্লোবার টা কি নাম ওটা সুনীল গ্লোবার তাইতো? সুনীল গ্লোবার আছে ও ওতো সাধুবাবা type এর character করেছে খুব সুন্দর character করেছে মানে সাধু বাবা type এর কিন্তু খুব modern type এর laptop use করছে intelligent ওর সব জিনিসের knowledge আছে ওর type এর ভালো ভালো,

হ্যাঁ netflix আছে দেখতে হবে,

ওদের acting নিয়ে তো কারোর কিছু বলার নেই সবাই decent actor সে অমিতাভ বচ্চন হোক বা নীনা গুপ্তা হোক রেশমিকা মান্দানা সবাই ভালো actors তারপরে ওদের কি বলে background studio দেখিয়েছে as a, আহ ছোটবেলার গল্প, মানে কিভাবে অমিতাভ বচ্চন আর নিনা গুপ্তার, actually অমিতাভ বচ্চনের বিয়ের কথা হচ্ছিল নীনা গুপ্তার বোনের সাথে কিন্তু ultimately বিয়েটা হচ্ছে নীনা গুপ্তার সাথে কিরকম হচ্ছে love story ওইসব, ওইগুলো কিন্তু background এর story গুলো নতুন actor দের নিয়ে না করিয়ে ওই animation এ পুরোটা দেখিয়েছে। ও আচ্ছা animation এ দেখিয়েছে ওটা। তাহলে তো খরচাও বেঁচে গেল তো? প্রচুর খরচা বেঁচে গেছে cost tube ঝামেলা বেঁচে গেছে, নতুন character actors দের টাকা দেয়ার টাকা বেঁচে গেছে। হম

হ্যাঁ, খুব cleverly ওইটা করেছে, হ্যাঁ বোঝানো নিয়ে কথা, হ্যাঁ ultimately তো story টাকে কিভাবে এই story টা এগোবে ওইটাই তো

but ও হ্যাঁ ই যেটা অমিতাভ বচ্চনের যা করার হত সে already করে ফেলেছে নতুন আর কি সে emotion দেখাবে। হম as a বাবা যত কিছু দেখানোর ছিল চাপ তো দেখিয়ে দিয়েছে। আর ওই তারপরে একটা ওর একটা সে ছেলের বউ ছিল না foreigner যেটা ওই যে, ওই মেয়েটা করেছে বিয়ে এল এল বিহাবরাণ, কি যেন মেয়েটা,

ওই character টা quit ভালো। মানে foreigner কিন্তু indian tradition custom গুলোকে খুব ভালোভাবে চেনে আর, ওর ছেলেটাই বরঞ্চ করে না ছেলের বউ বা ও বেশি করে মানে।

মানে আমরা indians হয়েই আমাদের tradition culture কে যত ignore করছি, এদের দেখাচ্ছি এরা অতই respect করছে, ওই জিনিসটা।

হ্যাঁ netflix এ আছে দেখে নেব। আমি তোকে phone করেছিলাম যে তোর কাছে জানব কি ছবি দেখবো না দেখব ও তো আমিই তোমায়,

না না নতুন movie যেটা আমি দেখলাম recent ই কদিন আগে ভেরিয়া বরুণ ধাওয়ান এর ভেরিয়া movie টা খুব entertaining ঠিক আছে আমি আবার call করবো তোকে, জিজ্ঞেস করবো কেউ এসেছে হ্যাঁ।

হ্যাঁ bye